এবং তার সামনে-এ কিছু-উ বাগানের মত রয়েছে। সেখানে বাউন্ডি করা রয়েছে ।

গেট এর সামনে একটি অয়াল রয়েছে অয়াল এর পাশে দুটো সাইকেল দাঁড় করানো রয়েছে এবং অফিস টি-ইর গেট এর ভিতরে দুজন মানুষ দেখে ।

একটি ফাঁকা মাঠের মধ্যে একটি কলেজ এর বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি বড়-ও বিল্ডিং -এর দৃশ্য দেখানো হয়েছে বিল্ডিং -এর সামনে একটি সুন্দর রাস্তা রয়েছে রাস্তার মা--

একটি পঞ্চায়েত সমিতির বড় বিল্ডিং -এর দৃশ্য দেখানো হয়েছে।

একটি-ই কলেজ -এর উম গেট -এর দৃশ্য দেখানো হয়েছে।

সেখানে একটি রাস্তা রয়েছে। রাস্তা পাশে কিছু লোকজন আছে ।